এটি একটি পরিখার ছবি সব ধারে বিভিন্ন পাহাড়ের ঘেরা একটি ছোট গাছ স্বচ্ছ ।

এটি একটি ফুড শপ বিভিন্ন রকমের ফুড এখানে থাকে এবং সামগ্রী বিক্রি করা হয়ে থাকে। .

অনুষ্ঠানে রয়েছে বিল্ডিং টা খুবই সুন্দর সজ্জিত ।

দই ফুচকা পাপড়ি ফুচকা স্পেশাল ফুচকা আলুকাবলি চূড়মুড় মসলা মুড়ি বারো ভাজা ইত্যাদি পাওয়া যায় ওখানে একটি

এটি একটি পায়ের ছবি পায়ে ব্যান্ডেজ করা দুপায়ে দুটি একটি পা তুলে এক বৃদ্ধা শুয়ে আছে।